আমি কবিতে জানতেছি এটা একটা সাইবাবার মন্দির। যেখানে সাইবাবার কে ফুলের মালা দিয়ে --

আমি ছবিটিতে যা দেখছি এটা একটা বড়ো জিম । যেখানে কিছু ছেলে মেয়ে জিম

ছবিতে আমি যা দেখতে পাচ্ছি এটি একটি দোকান যেখানে দোকানদার বসে আছে।